এখানে আমি দেখতে পারতাসি একটা রুম আমি দেখতে পারতাসি যেখানে অনেকগুলা জিনিস সাজানো আছে।

এহানে আমি দেখতে পারতাসি একটা সুন্দর একটা ভিউ যেখানে অনেকগুলা পাখা-পাহাড় আমি দেখতে পারতাসি।

এটি দেশের একটা--

এইখানে আমি দেখতে পারতাছি একটা খুবই সুন্দর একটা দিঘী।

এইটার নীচে অনেকগুলা মানুষ কাজ করতাসে আমি দেখতে পারতাসি একটা বাইক আমি দেখতে পারতাসি তারপর একটা রোড আমি দেখতে পারতাসি।

যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে।

এটার ভেতরে ডেকোরেশন করানো আছে।

একটা ড্রয়িং স্কুল ।

একটা রুম আছে যেডার ভিতরে--

টাইলস লাগানো আছে রুমটার ভিতরে।

এটার ভিতর থেকা হাইট্যা--

একজন মানুষ বয়ে রয়েছে কম্পিউটার লয়ে সেটা আমি দেখতে পারতাচ্ছি ।

আরো খাবারের জিনিস আরো নানান জিনিস দেখা যাইতাসে যেমন আমি দ্যাখতে পারতাসি একজন বইয়ে রইসে বিক্রেতা।

অনেকগুলা কারেন্টের লাইন আমি দেখতে পারতাসি।

একটা টি_ভি লাগানো আছে একটা ড্রেসিং টেবিল আমি এখানে দেখতে পারতাছি।

বস্তা আমি দেখতে পারতাছি এখানে কয়েকটা গাছপালাও দেখতে পারতাছি আমি এখানে একটা বাইক দেখতে পারতাছি।

ফুল দেখতে পারতাসি যেটার ভিতরে--

হেটার ভিতর লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেশন ।

গাড়ি এখানে চলাচল করতাছে আমি দেখতে পারতাছি সাইড ফের অনেকগুলো বড় বড় সুন্দর গাছপালা আছে।

নেমেই একটা হোটেল দেখতে পারতাসি যেটা--

খুবোই দেখতে খুবোই সুন্দর লাগতাসে ।